এখানে দেখা যাচ্ছে স্টেজের উপর সবাই সাদা পোশাক পড়ে এবং মাথায় পাগড়ি পড়ে অনুষ্ঠান করছে। একজন মাইকে কিছু একটি বলছেন।

এবং মাঠের মাঝখানে কিছু অংশ জুড়ে জল জমে রয়েছে।

যেটি অনেকটু উঁচুতে এবং নিচের শহর সব ছোটো ছোটো বাড়ি ঘর দে গাছ পালা দেখা যাচ্ছে যেটি অনেএ-কটি অবধি বিস্তৃত রয়েছে।

অনেক গাছপালা-ও রয়েছে একটি মানুষকেও দেখা যাচ্ছে একটা মানুষকে দোকানে কিনতেও দেখা যাচ্ছে।

মানুষকে মাথায় গামছা বেঁধে দেখা যাচ্ছে এবং দূরে কিছু বিল্ডিং -ও দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে ক্যারেটার ক্লাস হচ্ছে। যেখানে সবাই সাদা ড্রেস পরে শুয়ে আছে এবং ক্যারেটার বিভিন্ন জিনিস চেষ্টা করছে।

এবং দূরে অনেক কিছু লেখা রয়েছে এক দেয়ালে ক্যারেটে -এর অনেক চিত্র রয়েছে।

এখানে যে মেঝেটি আছে সে মেঝে টিকে কার্পেট দিয়ে ঢাকা হয়েছে কার্পেট টির রং হচ্ছে সবুজ --